এটা একটা নদী আর নদীটার মধ্যেখানে একটা টাওয়ার লাগানো ছিল টাওয়ার - টা তে একটা লাল রঙের লাইট জ্বলছিল আর নদীটার মধ্যেও গাছ রয়েছে আর কিনারে কিনারে অনেক ধরণের গাছ রয়েছে।

অনেক ধরণের লাইট লাগানো রয়েছে ভিতর টা তে।

ঘুরতে পারা যায় আর এখানে অনেক লোকের ভিড় রয়েছে।